এছাড়াও ঘরটির মধ্যে অনেকগুলি বেঞ্চ রাখা আছে সে বেঞ্চ গুলির মধ্যে অনেকগুলি বাচ্চা বসে পেন্টিং করছে।

এবং সেখানে আমি কয়েকটি ফাঁকা চেয়ার দেখতে পাচ্ছি এছাড়া পাশে কয়েকটি ছেলে দাঁড়িয়ে আছে এবং আশেপাশে আমি কিছু ঘর এবং কিছু গাছপালাও দেখতে পাচ্ছি।

এবং তারা আর্ট পেপার দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে এবং গ্রিল বাইরে আমি কিছু গাছপালা সেখানে দেখতে পাচ--